কি সুন্দর ঝর্ণা আছে। ঝর্ণায় অনেকগুলি জল একে ওপরের ওপরে যে আছড়ে পড়ছে খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটি উম টালি দেওয়া সুন্দর একটি কুঠির আছে। কুঠিরে।

সামনে একটি লাল রঙের কুটির আছে কুটির সামনে একটি গাছ আছে গাছের নিচে একটি দেয়াল আছে দেয়ালের রং হচ্ছে উম নীল এবং সাদা সামনে দুটি-ই ব্যারিকেড দাঁড়িয়ে আছে ব্যারিকেট -এর স--

সুন্দর একটি মাঠ আছে মাঠটি পুরোপুরি সবুজ আছে উপরে আকাশটা হাগলা হালকা মেঘলা হালকা নীল আছে একটি গাছ মাটির ভিতরে ঝুকে গিয়েছে । একটি পাশে রাস্তা সড়ক চলে গিয়েছে।

ওর গার্ডেন আছে গার্ডেন এ বিভি-ন্ন বিভিন্ন ধরণের গাছ আছে গাছ গুলো সুর সুন্দর করে ডিসাইন করা আছে ওপরে একটি গাছ আছে গাছটি --

কি-ছু জেব্রা ক্রসিং এর মত রাস্তা চলে গিয়েছে। পাশে দুটি গাছ আছে গাছটি খুবই উঁচু। পাশে একটি ল্যাম্পপোস্ট ল্যাম্পপোস্ট -এ লাইট জ্বলছে। সাইড -এ একটি কিছু টপ আছে। টপ এর ভিতরে কিছু গাছ আছে। পশে একটি বিল্ডিং আছে।

একটি সুন্দর গেট আছে। গেট এর দুই পাশে চারটি চাকা লাগানো আছে। আর গেট টি স্লাইডিং খুব সম্ভবত আর ভিতর একটি পার্ক আছে মনে হয়। পার্ক এ একটা খুব সুন্দর হয়তো হতে পারে।

এটি পাইকারি দোকান আছে পাইকারি দোকান অনেকগুলি একটি হিরণ আছে হিরণগুলি খুব সুন্দর লাগছে দেখতে পাশে একটি ঢোল আছে ঢোল এর সামনে অনেকগুলি পাখা আছে পাখাগুলি খুব সুন্দর ডিজাইন করা আছে সামনে একটি লোক বসে আছে।